bash এ nested for loop এর tutorial আপনাদের স্বাগত
in tutorial nested for loop একটি উদাহরণের সাহায্যে শিখব
tutorial record করতে ubuntu linux 1204 os এবং gnu bash সংস্করণ 4110 ব্যবহার করছি
অনুশীলনের জন্য gnu bash 4 bash তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়
tutorial শিখতে bash এ loop সম্পর্কে জানতে হবে
প্রাসঙ্গিক tutorials জন্য আমাদের website পরিদর্শন করুন
nested loop এর ভূমিকা দিয়ে শুরু করি
লুপের ভিতরে loop nested loop হিসাবে পরিচিত
syntax হল outer for loop expression 123
inner for loop expression 123
statement 1 statement 2
inner for loop বন্ধ করুন outer for loop বন্ধ করুন
nested for loop এর উদাহরণ দেখি
প্রথমে ডাইরেক্টরী structure দেখি
এখানে ডেস্কটপে simplenestedfor named ডাইরেক্টরী রয়েছে এটি খুলি
আমাদের সাব ডাইরেক্টরীতে test test2 test3 এবং একটি bash script রয়েছে
প্রতি সাবডাইরেক্টরীতে একাধিক text files রয়েছে
এখন আমরা code দেখবো
এই program প্রতিটি সাবডাইরেক্টরীতে সকল files প্রদর্শন করে
একই জিনিস একক line command দ্বারা পাওয়া যেতে পারে ls hyphen 1 hyphen r test asterisk
কিন্তু আমরা এটি for loop ব্যবহার করে করব
ফাইলের name হল nested hyphen for dot sh
এটি আমাদের shebang line
এটি outer for loop
test name দিয়ে শুরু হলে এই directories যাচাই করবে
প্রথম echo line সাবdirectories name প্রদর্শন করবে
দ্বিতীয় echo line একটি খালি line নির্মান করবে
এটি হল inner for loop এটি ডাইরেক্টরীতে উপস্থিত files যাচাই করবে
ls directory বিষয়বস্তু প্রদর্শন করে
1 hyphen 1 প্রতি line একটি file তালিকাভুক্ত করে
done inner for loop শেষ করে
এই command outer forloop এর প্রতিটি cycle শেষ হওয়ার পর একটি উল্লম্ব রেখা prints করে
done outer for loop শেষ করে
এখন program execute করি keyboard ctrl alt এবং t কী একসাথে টিপে terminal খুলুন
এখন সেই ডাইরেক্টরীতে যাই যেখানে bash script রয়েছে
এটি ডেস্কটপে রয়েছে
লিখুন cd desktop folder যেতে লিখুন simple hyphen nested hyphen for
enter টিপুন
লিখুন chmod স্পেস plus x স্পেস nested hyphen for dot sh
enter টিপুন
লিখুন dot slash nested hyphen for dot sh
enter টিপুন output প্রদর্শিত হয়েছে the test ডাইরেক্টরীতে test2 ডাইরেক্টরীতে এবং test3 ডাইরেক্টরীতে files প্রদর্শন করে
আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষেপে এখানে শিখেছি nested for loop
এখন
nested while loop ব্যবহার করে nested hyphen for dot sh script পুনরায় লিখুন
program nested hyphen while dot sh হিসাবে সংরক্ষণ করুন
এই link উপলব্ধ video দেখুন এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
এই script fossee এবং spoken tutorial the তৈরী করেছে
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি